উমম দুজন মিউজিসিয়ান সেগুলো মিউজিক গুলো অপারেট করছে পরিবেশ্ টা খুবই সুন্দর লাগছে সামনে যীশু খ্রিষ্ট এর প্লাস চিহ্ন রয়েছে। খুবই সুন্দর একটা পরিবেশলাইট দিয়ে ভরা। খুবই ভালো লাগছে দেখে।

সুন্দর সামনে একটি ডেকরেসন করা। কোন একটা নিজেদের প্রোগ্রাম চলছে।

এটি একটি রেললাইন -এর ক্রসিং সামনে চেন গেট -টি উঠছে বা পড়ছে সামনে রেড লাইট হয়ে রয়েছে সামনে অটো দাঁড়িয়ে রয়েছে ভ্যান দাঁড়িয়ে রয়েছে মানুষজন পারাপার করছে লাইট পোস্ট রয়েছে।

আজকের দিনে খুবই দেখে খুবই ভালো লাগছে আমি একজন হিন্দু হয়ে খুবই গর্বিত এরকম একটা হিন্দু মন্দির দেখে খুবই ভালো লাগছে ডেকোরেশন - টা সুন্দর লাগছে ।

এটি একটি সুন্দর গার্ডেন সবুজ সবুজ সবুজ চারিদিক সবুজ এবং-অং সামনে একটি-ই-ই ভালো ডিজাইন করা --

এটি একটি পার্ক এবং সামনে একটা-আ ওয়াটারফল করা রয়েছে পাশে-এ-এ দোলনা রয়েছে বাচ্চাদের চরার জন্য আর ওয়াটারফল -এর ওপর খুব সুন্দর একটি স্ট্যাচু করা রয়েছে ।পাশ থেকে অনেকগুলো জিনিস-সসস দেখা যাচ্ছে যেরকম খেলার।